এবং একটি ইলেকট্রিক খুঁটির তার দেখতে পাচ্ছি সামনে ফাঁকা জায়গা এ্যা সামনে ফাঁকা জায়গা আছে কিছুটা রোড দেখতে পাচ্ছি ওখানে এবং কিছুটা ফাঁকা জলের ট্যাঙ্ক--